এই ছবিটি দেখে বোঝা যাচ্ছে এটি একটি বড় সেতুর ছবি । এই সেতুটি দেখে বোঝা যাচ্ছে সম্ভবত এটি হুগলি সেতু । এটি কলকাতা -য় অবস্থিত কলকাতা -র একটি ঐতিহ্যশালী সেতু । এবং তার সামনে--

ইংরেজদের করা একটি জায়গা রয়েছে সেই জায়গাটি সম্ভবত বাবু ঘাটের প্রিন্সেপ ঘাট এর জায়গা এটিও ইংরেজদের করা। এটি একটি পার্ক যেখানে সাধারন মানুষেরা ঘুরতে যায়।

সন্ধ্যার সময় তাই লাইট ও জ্বলছে এবং যথেষ্ট ছবিটি দেখে বোঝা যাচ্ছে এটি একটি সন্ধ্যা বেলা বন্ধু-বান্ধব নিয়ে ঘোরার জায়গা সুন্দর একটি পরিবেশ।

এই ছবিটিতে দেখতে পাচ্ছেন একটি ক্যাফে -এর ছবি। ক্যাফে -টির নাম দ্য সিটি ক্যাফে ।

ব্যায়াম করছে এক্সারসাইজ করছে এবং জিম এর ভেতরে বিভিন্ন রকমের ইন্সট্রুমেন্ট সাজানো রয়েছে। যেরকম ডাম্বেল বাড়বেল এবং অন্যান্য যন্ত্রাংশ যেগুলো শরীর চর্চার কাজে লাগে।